এটি একটি পার্ক পার্ক - টি অনেক বড়ো পার্ক - টির নাম মিলেনিয়াম সাইন্স পার্ক --

যারা চাষ করছে এবং ফুল তুলছে --

যেখানে অনেকগুলো মিউজিকাল ইন্সট্রুমেন্টাল রাখা আছে। যেমন গিটার হারমোনিয়াম ।

এবং রেল স্টেশন - এ ওপরের ওভার ব্রিজ দিয়ে হয়ে অন্য দিকের স্টেশন - টা প্লাটফর্ম - এ অনেক গুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য।

অনেকগুলো শপিং মল এর দোকান আছে। শপিং মল টি খুবই বড়ো দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেকগুলো রংবেরঙের এবং সুন্দর সুন্দর বই রাখা আছে এবং দোকানটাতে --

এবং দেখে দেখা যাচ্ছে শোরুম টি অনেক বড়ো এবং দোতলায় অনেক মোটর সাইকেল দাঁড় করানো আছে।

নানান রকমের ফল রাখা আছে। দোকানটার মাথার উপর দিয়ে একটা লতানো গাছও পর্যন্ত দেখা যাচ্ছে।

যেই পার্ক -টার নাম নাইস পার্ক সত্যি যেমন নাম--

এবং সেখানেই অনেকগুলো চারচাকা দাঁড় করানো আছে ।

ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এর দোকান ওপরে সেলুন আছে এবং অনেক অনেকগুলো মহিলাও দাঁড়িয়ে আছে একটা লোক যাতায়াত করছে।

ছবিটিতে দেখা যাচ্ছে রাস্তায় অজস্র গাড়ি ঘোড়া।

ক্লাস রুম টার একদিকে এক সাইড এ একটা বড়ো জানলা রয়েছে।

এবং জিম - টিতে ভালো ভালো সুন্দর সুন্দর মেশিন পত্র রাখা আছে --

এবং অনেক মানুষ এদিক ওদিক করছে সুন্দর দৃশ্য আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ।